না আমার, আমাকে অনেকে বলেছে ওটার কথা আহ একেন বাবুটা নাকি খুব ভালো খুব ভালো, আমি অনেক শুনেছি অনেক positive reviews কিন্তু ওটা আমার দেখাই হয়নি একদম ওটা কেমন? আসলে কি আসলেই কি ভালো?

আচ্ছা আচ্ছা, ওটা তো হৈচৈ এর মনে হয়।

আচ্ছা, ওটা তাহলে আমি দেখবো কারণ ওটা আমি মানে মানে এরকম আহ watch list হয় না ওতে আমি add করে রেখেছিলাম, কিন্তু আর দেখা হয়নি ওটা। আমার কাছে তো হইচই subscription subscription ই নেই, ওটা কি মানে এমনি দেখা যাবে free তে? টেলিগ্রাম এরম কিছুতে আছে? আচ্ছা তুই আমাকে পাঠিয়ে দিস তাহলে একদম season one থেকে, আমি তাহলে ওটা দেখবো।

হ্যাঁ, কারণ অনেককে আমি দেখেছি না মানে এই বইগুলো আর কি হিন্দি ডাব দেখে, মানে আমার একদম ভালো লাগে না, English একটু হ্যাঁ। ওটাই subtitle থাকবে তাও মানে কোনো কোনো জায়গায় যদি বুঝতে problem হয় subtitle থাকলেও ঠিক আছে, কিন্তু হিন্দিতে হয়ে গেলে না কোথাও যেনো একটা original ভাবটা হারিয়ে যায় পুরো হ্যাঁ, ঠিক মানায় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আর কিছু কিছু জায়গায় জোড় করে funny করার চেষ্টা করে, dialogue গুলোকে একদম ভালোলাগে না তখন। হ্যাঁ anim ট্যানিম আমি ভীষণ দেখি। হ্যাঁ, হোটেল ট্রাঞ্জলবেনিয়া আমার সব কটা দেখা হয়ে গেছে এখনও অবধি যেকটা বেরিয়েছে আর কি, সম্ভবত চারটে বেরিয়েছে মনে হয়।

হ্যাঁ, হ্যাঁ, ওগুলো আমার দেখা হয়নি, আমি শুনেছি ভালো ওগুলো বেশ। হ্যাঁ আর আমার একটা ভালো লাগতো মানে ওই কখনও ধর না খুব মানে হয়তো boaring লাগছে বা খুব কাজের চাপ টাপ রয়েছে একটু তখন একটা ওই আহ এংরি বার্ডসের একটা হতো না খুব funny ছিল ওটাও, ওটা আমি দেখতাম। ওর movie গুলো বেশ ভালো হ্যাঁ, ওটা তো ছোটবেলা থেকেই দেখে আসছি একদম, ওটা ভীষণ ভালো লাগে তবে ওটা মানে animated টাই দেখতে বেশি ভালো লাগে real life যখনই কিছু series বা movie কিছু করতে যাই, অতটা ভালো হয় না সেটা, আর আমি দেখেছি, হ্যাঁ সেরকম চলেনি আর ওটাই। হ্যাঁ, হ্যাঁ, টয়েস স্টোরি টয়েস স্টোরি সে যখন first part বেরিয়েছিল, তখন মনে হয় school এ ছিলাম, তারপরে আস্তে আস্তে one-two-three-four করে এরম বেরোচ্ছে সব গুলোই দেখেছি বেশ ভালো লাগতো ওটা, মানে খুব unique মনে হতো, মনে হতো যে না আমার ঘরে যেগুলো আছে সেগুলোরও হয়তো ওরকম

হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওগুলো ঠিক, ভালো লাগতো খুব তখন হম মিলিয়ান্স টা তো মনে হয় আর কি মানে comedy মনে হয়।

আর এখন অনেক কিছু হওয়া বন্ধ হয়ে গেছে, আগে যেগুলো হতো ভালো, এখন ওগুলো হয়ই না অনেক কিছু। হ্যাঁ, মানে একটা থাকতো বেশ এখন জানি না, দেখার তো time হয় না, আর দেখলেও কিরম একটা লাগে যেন। হ্যাঁ, হ্যাঁ সেটাই সেটাই একদম আর আমি তো দেখছি এখন সবাই মানে ছোট ছোট ছেলে মেয়েরাও যা হয় সারাদিন phone ই ঘাঁটতে থাকে।

যাক তাহলে আমাদের এই plan টা কিন্তু কোনো মতেই cancel করা যাবে না, একদম তুই ঠিক মতো সবাইকে বলে দিস ভালো করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুই আমায় add করে দিস তাহলে, আমি তাহলে আহ মানে ticket booking হয়ে গেলে সবাইকে আর কি মানে e-ticket যেগুলো হয়, সবাইকে আমি পাঠিয়ে শোবো, আর এই group এই পাঠিয়ে দেবো।

hello মুতারাত hello হ্যাঁ বল এই তো আছি ভালো তোমার কি অবস্থা? আমার অবস্থা মোটা মটি আচ্ছা এখন আজকের মতো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের দুর্নীতি যেগুলো আমরা প্রত্যেকদিন Fresh করি মানে evrey দিন যেসব হয় like a video so তুমি শুরু করো বলো আজকে তোমার সারাদিনে কি কি এমন fresh করলা যেটাতে তোমার মনে হচ্ছে যে অনেক দুর্নীতি ছিল এটা বা দুর্নীতিগ্রস্ত activity ঠিক আছে তো আমি তোমাকে বলি খুবই recent হচ্ছে আমার সাথে এরকম হয়েছে যে আমি passport এ verification এর জন্য আসে যে সেইটা নিয়ে আমি একটা face করেছি সেটা নিয়ে বলবো আমাদের সমাজে এটা খুবই এখন একটা আহ normal ব্যাপার হয়ে গেছে যে police verification এ আসলে তাকে হচ্ছে পাঁচশো এক হাজার টাকা দিলেই হচ্ছে সে আর কোথাও আটকাবে না আর যদি সে টাকাটা না দেওয়া হয়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

আমার সাথে হওয়া এটা একদম পুরা নিজের সাথে হওয়া একটা

দুর্নীতির ঘটনা তাছাড়া তো চোখের সামনে দেখতেই থাকি বাসে টাসে যখন চলা ফেরা করি তখন কখনো যদি বাসকে police আটকাই তাহলে সেখানে দেখি হচ্ছে তোমার তারা ওরকম আহ police দের কাছ থেকে police তাদের থেকে টাকা নেয়। এইগুলা আছে তো এইটা just একটা section বললাম police দের কথা। তাছাড়া দুর্নীতি আরো অনেক কিছু যেটা আমি দেখে এসেছি সেটা হচ্ছে আমার আম্মু হচ্ছে একটা college এ আহ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 তাহলে হচ্ছে আমরা আপনাকে নিয়ক করতে পারবো। তো এখানেও জিনিসটা দেখো সে তার মেধাবী ঠিকই টিকলো কিন্তু just দিন শেষে টাকা হ্যাঁ টাকাটাই দেওয়া

আমি যাদের কে দুর্নীতির ব্যাপারে জানাবো তারাই দুর্নীতি করে বেড়াচ্ছে।

যে যারা মুখে মুখে বলে যে এখানে দুর্নীতি ওখানে দুর্নীতি দেখা যাচ্ছে শেষ মেষ তারা নিজেরাই দুর্নীতি করছে। না সেটাই আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলছেন যে দুর্নীতি নিয়ে যে কথা বলে আমি তো parliament বলেছি কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে তথ্য দেন আমি ব্যাবস্থা নিবো। শুধু মুখে মুখে বললে তো হবে না আহ এখন এমন এমন লোকজনের কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতি গ্রস্থ তাহলে চিন্তা করেন প্রধান মন্ত্রী নিজেও এইটাও তার আহ নিজের উক্তিতেই বলা আছে যে হচ্ছে আহ সে এমন এমন মানুষের কাছ থেকে দুর্নীতির কথা শুনছে যারা নিজেরাই প্রচুর দুর্নীতি। নিজেরাই দুর্নীতি করে বেড়াচ্ছে আর রাজনীতিতে তো এখন দুর্নীতির হার সব থেকে বেশি মানে যারা তারা তো দুর্নীতির তো সব কিছু শুরু তাদের থেকেই। কারণ আমরা যদি প্রশাসনকেও ধরি যে police যারা এরাও দেখা যায় যে এদেরই পৃষ্ট পোষজ্ঞতা করে এদেরই তোষা মত করে এই কারণে সন্ত্রাসীরা খোলামেলা ঘুরে ফেরে আর নিরাপরাধ, নিরাপরাধ মানুষরা জেলের ভাত খায়। শুরু থেকে, দুর্নীতি গুলা কিন্তু খালি এইসব ক্ষেত্রে না আরো কত কিছু even আমাদের হচ্ছে তোমার

আহ sit টা পেয়ে যাচ্ছে কিন্তু খুবই খারাপ।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 তাদের প্রশ্ন পত্র ফাঁস হয়ে যায়। তো যারা ultimately নকল করে পাস করে এরা দিন শেষে এদের হাতেই আবার রুগী মারা যায়।

সবাই বের হয়ে আসে তো এখন কথা হচ্ছে এই দুর্নীতির সব ক্ষেত্রে ছড়িয়ে যাচ্ছে একটা রোগের মতো। আপনার কি মনে হয় এটা কি আমরা কোনো ভাবে কমাতে পারি? বা এটা নিয়ে সরকার কি উদ্যোগ নিচ্ছে বা কি নেবে বা কি বলছে তারা? আমরা আমার কাছে মনে হয় দুর্নীতিটা শুরু হয়, হচ্ছে একটা কি বলবো একটা তোমার আহ আহ মানে একটা খালি জায়গা থেকে আমার হচ্ছে এইটার কমতি আছে ওই কমতিটা আমি হচ্ছে normal সৎ way তে আমি হচ্ছে সৎ উপায়ে আমি হচ্ছে ওটা পূরণ করতে পারছি না। তখনই কিন্তু একটা মানুষ দুর্নীতির দিকে যায়। যে আমি জানি আমার মেধা দিয়ে আমি এই sit টা নিতে পারবো না তখন সে খুঁজে আমি দুর্নীতি করে আমি এটা পেতে পারি। সে এরকম যারা চাকরি করছে তারাও ঠিক এভাবেই চিন্তা করে যে এই

জিনিস পত্রের দাম যে ভাবে বাড়ছে তো এই সব কারণেই তখন ওই মানুষটা দেখা যায় তার নিজের আহ ইয়ে চালানোর জন্যই তার সংসার চালানোর জন্য বা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

ওইটা লাগে হ্যাঁ চাহিদা গুলো যদি মেটাতে পারে তাহলে আমার মনে হয় মানুষের মধ্যে এই সব জিনিস গুলা আহ মানে

টফিস এও হচ্ছে আমরা যদি এগুলো নিয়ে counselling করতে পারি হম হম যে ওদেরকে এগুলা নিয়ে হচ্ছে বলা যে এই জিনিসটা থেকে বের হয়ে আশা আমার office এ যদি এরকম আমি আমার আহ practice থাকে তাহলে আমার মনে হয় যে এই জিনিস গুলো কমে আসতে পারে। হ্যাঁ অবশ্যই এগুলো তো কমানোটা এখন একদম মানে আমাদের জন্য এখন সহজ কাজ হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে যে জিনিস পত্রের দামের মানে আপনি যেটা বললেন একটার পর একটা কিন্তু এটা একটা চক্রা কারে আসে ব্যাপার গুলো।

যারা চাকরি করে তারা হয় তো তাদের বেতনের হয় তো এতো বেশি না জন্য তারা ঘুষ খায় অথবা অনেকে আবার অল্পতে সন্তুষ্ট থাকে না। যে যাদের বেতন অনেক তার পরও সে ঘুষ খায়। কিন্তু main কথা হচ্ছে কি মানুষের এখন আহ আহ অর্থের দাম কমে যাচ্ছে। হ্যাঁ দ্রব্য মূল্যের দাম বাড়ছে তো এখন এই কারণে যেটা হচ্ছে জিনিসপত্রের দামও মানে একদম হু হু করে বাড়ছে। পাশাপাশি জিনিস পত্রের দাম যে বাড়ছে এখানেও কিন্তু দুর্নীতি। কোনো কিছু যখন এই মানে মজুত করে হ্যাঁ দোকানিরা ওইটাই হ্যাঁ তখনই তখন ওরা জিনিস গুলো আটকে~ রাখে এবং যখন দেখে যে ওটার দাম বেড়ে যাচ্ছে তখন কি ওরা জিনিস গুলো বাজার জাত করা শুরু করে। এই জিনিসটা কিন্তু আমাদের সরকার প্রধান কিন্তু এটা নিয়ে already কাজ করা শুরু করে দিয়েছে। আমাদের সরকার প্রধান বলছে যে প্রত্যেক ভূমিহীন গৃহহীন পরিবারকে আমরা ঘর করে দিচ্ছি আমাদের কথা ছিল প্রত্যেক ঘরে ঘরে আমরা আলো জ্বালাবো সেটাও আমরা পেরেছি। তিনি আরো বলছে যে দেশের মধ্যে দারিদ্রের হার অনেক কমিয়ে আনা হয়েছে তবে করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ না হলে এ হার আরো তিন থেকে চার শতাংশ কমিয়ে আনা সম্ভব হতো তার মানে আমরা যেটা নিয়ে চেষ্টা করছি এটা কিন্তু আমাদের সরকার প্রধান already এগুলো নিয়ে কাজ করছে এবং উনি আরো বলছেন যে ঋণের বোঝা থেকে মানুষকে আহ মুক্ত করছে সরকার। দেশের কোথাও কি দুর্নীতি হচ্ছে সে তথ্য দিতেও জাতীয় সংসদে আহ্বান জানানো হয়েছে। কাজে শুধু মুখে দুর্নীতির কথা বললেই হবে না সুনিদিষ্ট তথ্য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 পাঁচবার বিশ্ব champion হয়েছে। কথা আসলে আমরা শুনতে পাচ্ছি আমাদের সরকার প্রধান থেকেই আহ না উনি যেহেতু এই ব্যাপারে already উনি জানেন তার মানে উনি এটা নিয়ে কাজ করছেন।

উনি তো অবশ্যই জানবেন পাশাপাশি এটাও কিন্তু সত্যি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে ঘটনা এটার কারণে কিন্তু আসলেই আমাদের মানে আমাদের দ্রব্য মূল্যের দাম থেকে শুরু করে সব কিছুর দাম একটা ব্যাপক প্রভাব পড়েছে। পাশাপাশি করোনা মহামারী তো আমরা দেখলামই করোনা মহামারির সময়ও মানুষজন অনেক কষ্ট করেছে তারা Mask ও দোকানিরা stock করে রেখেছিলো যেন এটা উম সেটাই এ সব কিছুই এটা একদম একটা সেটাই সাইনিটাইজার এসব কিছুই এটা একদম একটা আহ মানে খুবই একটা আহ যে এটা না হলে মানুষের প্রাণ হানি হতে পারে মানুষ মারা যেতে পারে। মানুষের জন্য প্রচুর জরুরি একটা জিনিস ছিল। ওটা ব্যবসার মতো করে এটা নিয়েও এত বড়ো বিপদ এও যদি মানুষ সেখানেও যদি ব্যবসা নিয়ে আসে বা দুর্নীতি নিয়ে আসে এটা আসলে কোনো দেশের জন্যই কাম্য না কোনো দেশ বা কোনো

সেটার বিরুদ্ধে আসলে কথাটা বলা কারণ যেহেতু আমাদের সরকার প্রধান বলেছেন যে তাকে জানালে সে এটা নিয়ে কাজ নিবে সে কাজ করবে তাহলে অবশ্যই আমাদের হচ্ছে উচিত যে এগুলো নিয়ে এখন এগুলো কে হচ্ছে বাহবা না দিয়ে এগুলোর বিরুদ্ধে দাঁড়ানো আসলে আমারও সেটাই মনে হয় যে এই সব কিছু মিলে আমরা যদি সবাই এক সাথে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের সবাই মিলে আমরা বিশ্ব মন্দা মোকাবিলা করতে পারবো। আহ আর পাশাপাশি যে আমাদের দেশের যে একটা ক্ষুদ্র ঋণ বোঝা আছে মানুষের মধ্যে সেটাও সরকার চেষ্টা করছে। যে এ বোঝা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হম কোথায় কি দুর্নীতি হচ্ছে বা আহ সে তথ্য দিয়েও আমাদের প্রধান মন্ত্রী বলেছেন যে সে আমরা যেন জাতীয় সংসদে আহ্বান জানাতে পারি। না সেইটাই দেখা যাচ্ছে যে এই সব মানুষ গুলোই হচ্ছে যারা দুর্নীতি করছে তারা এই সব গরিব মানুষের আহ কিন্তু গরিব মানুষদেরকে আহ ঋণ দিয়ে এবং তাদের এই ঋণের ব্যবসা করতে

চা মানে এই চাপটা না নিতে পেরে এবং যে পরিমান সুদ নেওয়া হয় এই সুদ ফেরত দিতে গিয়ে তাদের ঘর বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে আহ চলে যেতে হচ্ছে বা অনেকে অনেকে তো আত্মহত্যা করছে এই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 মানে পৃথিবীর বিভিন্ন দেশে ওরা বিনিয়োগ ও করছে এরকম অবস্থায় দুর্নীতিবাদদের। এবং এই টাকা তো আসলে গরিবের রক্তের কামানো টাকা এটা এটা আসলে এখন এটাই একদম পুরা বাস্তবতা হয়ে গেছে যে উন্নতি এতো উন্নতি করার পরও একটা শ্রেণী আছে যাদের কোনো কিছুই ভালো লাগে না।

তারা হচ্ছে আহ তাদের সাথে দুর্নীতি করেই তারা গরিবদেরকে আরো গরিব করছে এবং নিজেরা আসলে বড়ো লোক হয়েই যাচ্ছে।

তো এই দুর্নীতি থামানোর জন্য আমাদের সবাইকেই এক সাথে জোরদার হতে হবে। যেন কোথাও কোনো দুর্নীতি দেখলে আমরা আমাদের

মানে পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটাকে আটকানোর চেষ্টা করি সেই চেষ্টাটা আর কি আমাদের নিজেদের থেকে করতে হবে। কারণ কি চোখের সামনে আমরা কোনো দুর্নীতিকে মানে প্রশয় না দেওয়া হ্যাঁ ঠিক বলেছো আপু তাহলে আজকে হচ্ছে আহ আর কথা না বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকের মতো তাহলে আমরা শেষ করি। ভালো থাকবেন okay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

আমার student pen ফেলে রেখে দিয়ে চলে গেছে ও কিছু না কিছু, ও কিছু না কিছু ও কিছু না কিছু একটা ফেলে রেখে দিয়ে চলে যায়l pen ফেলে রেখে দিয়ে চলে যায়, বই খাতা ফেলে রেখে দিয়ে চলে যায়। ওর habit ই দাঁড়িয়ে গেছে কিছু না কিছু একটা ফেলে রেখে যায় ও এখানে। আহ Aunty তোমার জন্য আমি ভালোবাসা রেখে যাচ্ছি। আহ হ্যাঁ আমাকে aunty বলে। মানে সম্পর্কে আমি aunty ই হব। আহ মানে আহ ওর ওর বাবাকে আর ওর মাকে আমি আহ দাদা আর ভাবি বলি। তো সম্পর্কে আমি ওর aunty ই হবো। তো সেই সেইজন্য aunty । প্রথমে প পো~ হ্যাঁ ঠিক সময় বিয়ে করলে যা হতো আর কি সেরকম ব্যাপার-স্যাপার। But ওর বাবা অনেকটাই বড়। মানে আহ age এ অনেকটাই বড় around forty five years ও হবে। হ্যাঁ তো সম্পর্কে দাদা হয় যেহেতু, আমি দাদা বলি, আর ওর মাকে ভাবি বলি। জিয়া থেকে জিনিয়া হ্যাঁ। ওর ওর ভালো নাম হচ্ছে জেনিফা, যেনিফা নয় জেনিফা। না যেনিফা নয় জেনিফা Z E N I F A জেনিফা। ওর ডাক নাম হচ্ছে জিনিয়া। তো ওই সেই থেকেই ও আহ aunty aunty aunty aunty করে। দু বছর হল পড়াচ্ছি। ভালো মেয়ে, পড়াশোনায় একটু ফাঁকিবাজি করে মানে আহ কম বয়সে পেকে যাওয়া ব্যাপার-স্যাপার। সে আমরাও পেকে গিয়েছিলাম, সেটা কোন ব্যাপার নয়। আহ হ্যাঁ ঠিক আছে fine, চলে বাচ্চা মেয়ে। না ও Carmel এ পড়ে না, কোন একটা English medium এই পড়ে, but আমার ঠিক নামটা মনে নেই। ওর মানে, হ্যাঁ seriously আমার ঠিক নামটা মনে নেই কারণ school টা এতোটাই odd জায়গায়, যে সেটা রাস্তার সামনে থেকে হ্যাঁ দেখাও যায় না আর ওই আর কি। ও ও হ্যাঁ পড়ে হচ্ছে, হ্যাঁ বল।

ও পড়ে হচ্ছে Saint and Groos এ। Saint and Groos এ পড়াশোনা করে। School টার নাম Andose । ভালো school, teacher গুলো একটু ফাঁকিবাজ। যা হয় আর কি, young young teacher তো। তোর কথা কিন্তু আবার আস্তে আসছে।

হ্যাঁ, ওই শনিবারে গিয়েছিলাম। তো, General checkup আমাকে বলছিলো না যে, laser হয়েছে যেহেতু আমাকে বলেছিল এক মাস পরে আসতে? laser এর পরে এক মাস পরে আসতে? এক~ এক মাস এক মাস পরে গিয়েছিলাম। তো এক মাস পরে আর যাওয়ার পরে আমাকে বলেছিল ছয় থেকে আট মাস পরে এসে দেখিয়ে যাবে একবার, একটা appointment নিয়ে দেখিয়ে যাবে। কিরকম যে আছে না আছে, সেটা দেখার জন্য বলেছিল ছয় থেকে আট মাস পরে একটা appointment নিয়ে দেখিয়ে যাবে। দেখাতে গিয়েছিলাম আহ ডাক্তারটা খুব সুন্দর দেখতে। মানে বুড়ো হয়ে গেছে not not bad বুড়ো fifty fifty fifty হ্যাঁ fifty~ fifty five এর হবে। তো আহ চুলগুলো একদম সাদা ধবধবে, খুব সুন্দর দেখতে, লম্বা চওড়া একদম, খুব সুন্দর চেহারা। তো, ডাক হ্যাঁ চুলটা একদম সাদা ধবধবে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবার কিভাবে করিয়েছে আমি জানি না কি করে করিয়েছে, but খুব সুন্দর দেখতে লোকটাকে। যাই হোক Silver করেছে হতে হত হতে, হতে পারে maybe যাই হোক। আর not my concern আহ খুব সুন্দর দেখতে, আর লোকটা খুব jolly mood এ ছিল ঐদিনকে। তো আমি গিয়ে বসেছি, আমার file টা দেখলো ঘেঁটে ঘুঁটে। দেখে টেখে বলল তোমার বাঁ চোখে laser হয়েছিলো তো? আমি বললাম হ্যাঁ, আপনিই করেছিলেন। ও হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আহ তো দেখলো টেখলো সবকিছু দেখলো টেখলো, দেখে টেখে বলল একদম perfect কোনও~ কোন অসুবিধা নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। Okay ঠিক আছে তাহলে এইবারও তুমি এক বছর পরে আসবে। আমি বললাম মানে?

হুম! না না না ওরকম ওরকম ওরকম flirt করার ইচ্ছা আমার একটুও ছিল না। ডাক্তারটা খুব ভদ্র মানুষ। খুব নম্র, ভদ্র মানুষ। বেকার বেকার শুধু শুধু অপ্রস্তুতি তে ফেলে তো লোকজনকে লাভ নেই। আহ ঠিক আছে fine ঠিক আছে। Okey আর আমি হাসতে হাসতে বেরিয়ে চলে এসেছি আর উনিও হাসতে হাসতে অন্য patient এর কাছে চলে গেছেন।

আর ওইতো মানে ডাক্তারগুলো খুব নম্র, ভদ্র খুব friendly ডাক্তার হয়। মানে কয়েকটা ডাক্তার এরকম আছে না কাঠখোট্টা একদম, কথা বলতে চায় না তো মানে আ~এ একটার বেশি কথা বলতে চায় না, যেটুকুনই দরকার সেইটুকুনই বলে যাও ঠিক আছে ভাগো। এরকম ব্যাপার স্যাপার, এ~এদের মধ্যে সেই জিনিসটা নেই। এরা খুব নম্র, ভদ্র খুব friendly ডাক্তার। যে আমাকে বলেছিল যে তোমার latis মানে তোমার latis ছিঁড়েছে same সে ডাক্তারটা ছিল মেয়ে ডাক্তার। উম মহিলাটির নাম কিছু একটা ছিল মানে খুব complicated নাম মারোয়ারী। তো আমি উনার নামটা ভুলে গেছি।

তারপরে উনি নিজেই আমাকে বলেছিলেন যে, আমি লিখে দিচ্ছি আমাদের গড়িয়াহাটের branch এ optos হয় তুমি ওখান থেকে গিয়ে আগে optos টা করাও। তারপরে আমার কাছে নিয়ে এসো, তারপরে আমি বলবো কি হয় না হয়। তো উনার সঙ্গে মানে উনি পুরো ব্যবস্থাটা করে দিয়েছিলেন। মানে literelly লোকজনকে বাইরে যারা assistant থাকে তাদেরকে ডেকে বলেছিল তুমি উনাকে help desk এ নিয়ে যাও, নিয়ে গিয়ে উনার appointment টা তুমি book করো personally । মানে এতোটাই ভালো ডাক্তারটা ছিলো। তো আহ optos করানোর পরে উনার কাছে আমি গিয়েছিলাম দেখাতে। তো উনি বলেছিলেন যে আহ করিয়েই নাও। করিয়ে নেওয়াটা দরকার। কারণ tears গুলো যেগুলো আছে, সেগুলো আগে minimum ছিল, খুবই minimal ছিল, কিন্তু এখন tear টা বেড়ে গেছে। তো এটা যদি বাড়তে থাকে তাহলে তোমারই অসুবিধা হবে, তুমি operation টা করিয়েই নাও। তো তারপরে আমরা decide করলাম ঐদিন কি আমাকে ইয়ে দেখলো কি বলে মানে দুটো দুটো appointment ওই ডাক্তারটার সঙ্গে গেছে। তারপরের appointment টা আমি নিয়েছিলাম আহ এই সান্তানু সান্তানু মণ্ডলের সঙ্গে। তো এর সঙ্গে আমি appointment টা নিয়েছিলাম বিষয়টা বলেছিলাম আমার retinal checkup করানোর জন্যে আমাকে একজন কাউকে একটা দেখিয়ে দিন যিনি saturday বসেন। তো এরাই সান্তানু মণ্ডলকে~ মণ্ডলের কাছে appointment দিয়েছিলো। আহ ওই যেদিনকে গিয়েছি সেদিনকেই দেখলো। দেখে বলল, আপনি যদি চান আপনি আজকেই laser টা করিয়ে নিতে পারেন, আমি আপনার laser আজকেই করে দেবো। তো যেদিনকে গিয়েছি চোখ দেখাতে

এসছি যখন তখন করিয়েই নেই। আরেকদিন আবার কষ্ট করে আসবো, আবার সে drop দেবে, আবার দু ঘন্টা বসে থাকবো, তারপরে আবার করবে। কি দরকার আজকেই আজকেই সব হয়ে গেছে আজকেই করিয়ে নেই। ওখানেই বসলাম। তখন উম instant decision যে হ্যাঁ laser করাবো, laser করিয়ে নিলাম, হয়ে গেলো গল্প শেষ।

উফফ বাবারে বাবা কত্তো messege যে ঢোকায় WhatsApp এ Union এর লোকজন। কেনো পাঠায় তা কে জানে? যাই হোক, আহ দিপায়ন phone করেছিলো?

তো chamber থেকে বেরিয়ে গেছি তো তোর কি? ও দায়িত্ব কর্তব্য পালন করছে?

যে হ্যাঁ আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার~ আমাকে নিয়ে চিন্তা করো না। হু হু হ্যাঁ বল। হ্যাঁ বাবা উফ কি ভয়ঙ্কর ভয়ঙ্কর এক একটা video পাঠিয়েছে ব্যাটা। হ্যাঁ আমিও~, হ্যাঁ আমি কিছু না হলেও ওই video টা কিছু না হলেও আমি তিন চারবার দেখলাম। দেখে বোঝার চেষ্টা করলাম, ওটার দিকেই তাকিয়ে ছিলাম। আমি বুঝতেও পারলাম না কখন change হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে editing টা এতো ভালো করেছে না যে ওগুলো আর কি।